একটি ডামির মাথার চুল আছে। বাদ বাকি মাথার চুল নেই।

জামা পড়া পিছনে একটি ছোট বাচ্চা এবং একটি লেডি বসে রয়েছে।

আরেকজন হাপে রয়েছে বেগেনি কালারের আ টি-শার্ট পরা ব্লু কালারের জিন্স --

একটা বড় রুমের মধ্যে পাঁচটি মেয়ে ইয়োগা করছে।

সবাই ট্রেডিশনাল লুকে আছে দুটি ব্রাহ্মণ আছে এখানে ।

একটা মেলা মাঠ অনেক বড় মাঠ। তার মধ্যে মেলা বসেছে অনেক লোকজন। দিনের বেলা দোলনা গুলো এখন চলছে না।

পেছনে দাঁড়িয়ে বল ধরার জন্য বসে রয়েছে।

সামনে একটি ছোট প্রদীপ জ্বলছে তার পাশে মানে ফুলের--

ফলের দোকান। যেখানে অনেক রকমের ফল আছে।

তিন চার খানা বাইক দাঁড়িয়ে একটা স্কুটি দাঁড়িয়ে তার--

পাঞ্জাবি পরা আর একটা লোকের পিঠে ব্যাগ আর একটা মহিলা গায়ের সাল নিয়ে চলে যাচ্ছে ।

এই দেয়ালটা সাদা রঙের ওখানে এ.সি রয়েছে ।